ওখানে একটা দোকানের ফটো দেখতে পাওয়া যায়।

এখানে সামনে লোকনাথ টুরস এন্ড ট্রাভেলস একটা বোর্ড লাগাইলাসে।

সাদা ডোঙ্গার মাঝে কিছু একটা রাখা।

অনেকগুলা সরা এখানে লটকাইয়া রাখা আসে।

একটা লাল রঙ্গের একটা পাইপের মত লাইন দেখা যার--।

বিল্ডিংয়ের সামনে কয়েকটা সিঁড়ি আছে।

এখানে একটা খুলা জায়গার ফটো দেখা যায় সাদা রঙের জল।

সবুজ রংয়ের গাছপালা গাছ দেখতে পাওয়া যায় বড় বড়।

অনেকটা টাওয়ার দেখা যার ।

এখানে একটা খোলা জায়গা খোলা মাঠের ফটো দেখতে পাওয়া যায়।

মেয়ে মানুষের শরীলে লাল রঙ্গের শাড়ি।

এখানে কয়েকটা আলুর ফটো দেখতে পাওয়া যায়।

পিসনে দুই সাইটটা গাস দেখতে পাওয়া যায়।

আসমানের রং সাদা দেখতে পাওয়া যার।

একটা সেয়ার এখানু রাখা আসে।

অরেঞ্জ কালার একজন মানুষ এখানেও দেখতে পাওয়া যার ।

একটা গাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করে।

সবুজ গাছপালা দেখতে পাওয়া যার--

এ বজরঙ্গের খয়েকটা পাত্তার মতো দ্যাখাতে পাওয়া যার ।

সামনে দুইজন মানুষ বোয়া খালো খতরা।

পিছনে একটা কালা রঙ্গের শোকেস রাখা আছে।

একটা কম্পিউটার লইয়া কয়েকজন সোকরা এখানেও বোয়াতাসে।

অনেকগুলা গাড়ি এখানে রাখা আসে।

ওয়ালের মাঝে কয়েকটা স্টিকার লাগাইলাসে।

একজন মানুষ এখানে দাঁড়ানো অবস্থায় আসেন।

এখানে একটা বিল্ডিং দেখতে পাওয়া যার--

এখানে একটা ফাওয়ারের ফটো দেখতে পাওয়া যার।

পিছনে কয়েকজন মানুষ দাঁড়ানো আছে।

অনেকগুলা গাছপালার ফটো এখানে দেখতে পাওয়া যার।

অনেকগুলা চেয়ার এখানে লাগাইল আসে চেয়ারের ওপরে কয়েকটা কাপড় দিয়ে চেয়ার প্যাকিং করা আসে।

রুমের ওয়ালের ফটো রং হইল হলুদ।

পুরো সিলিংয়ের রঙ হইল সাদা।

আয়নার পিছনে একটা কালা রংয়ের বোর্ড ।

ক্লাসের ভিতরে কয়েকটা চেয়ার দেখা যা--

একটা গাড়ি গ্লাসের মইধ্যে দেখতে পাওয়া যার।

একটা গাড়ির সাকার ফটো দেখতে পাওয়া যা--

দোকানোর ভিতরে অনেকগুলা গাড়ির পার্টস দেখা যায়।

একজন মানুষ এখানে বোয়াত আসয়।